অনেক লোক বসে রয়েছে এবং একটি লোক মোবাইল ক্যামেরা দিয়ে সবার ফটো তুলছে এবং এখানে অনেক ছেলে মেয়ে একসঙ্গে বসে রয়েছে ।

রং করবার একটা দৃশ্য দেখাচ্ছে। সেই গাড়িটাতে একটি উম চাকাই মাত্র দেখা যাচ্ছে এবং সেটি ইটের রাস্তার উপর দাঁড়িয়ে রয়েছে।

এই ছবিটা হল হাজিপুর জংশন স্টেশন -এর ছবি এবং এই স্টেশন -এর সামনে অনেকগুলো রিক্সা দাড়িয়ে রয়েছে।

কার্ত্তিক ঠাকুর রয়েছেন এবং তাদের সামনে অনেক লোক রয়েছে তারা একটি গ্রুপ পিকচার তুলছে।